যদি loan নাও তাহলে instant registry করতে হয় ঠিক আছে।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 আহ under এই আছে এবার process টা যখন bank এ হচ্ছে promoter তোমাকে বিক্রি করছে মানে promoter এর ও documents যাবে তোমারও documents যাবে। Registry না করো promoter তো টাকা পাবে না।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 না না না না একদমই না সেটা আলাদা জিনিস সেটা যেটা বলছো সেটা আবার হচ্ছে tax এর ব্যাপারটা suppose registry তো তার নামেই হবে কারণ promoter এর নামে documents আছে তুমি তোমার নামে তোমার আহ pay slip দিয়ে তুমি down payment করে যেহেতু নিচ্ছ যতক্ষণ তুমি registry করবে ততক্ষন তোমার loan sanction হবে না। বা যেই flat এর টাকাটা তোমার হচ্ছে সেটা promoter এর নামে cheque issue হবে না। কিন্তু

এখানে যেমন তোমার registry হয়ে গেলো মানে flat টা তোমার হলো। কিন্তু tax এর তো ব্যাপার আলাদা থাকে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

promoter আমরা আহ মানে যখন working condition এ আমরা নিয়েছিলাম মানে তখনো flat টা complete হয়নি। বাকি ছিল আরো কিছু কাজ বাকি ছিল।

Registry আলাদা আর mutation আলাদা registry হচ্ছে তোমার bank এর সাথে কেস mutation হচ্ছে municipality সাথে কেস। তোমার জমির against এ ওই tax এর bill ফিল যা হয় আর কি electricity bill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

ছাদ বাউন্ডারি সিঁড়ি lift হ্যানা ত্যানা garden বা parking যাই হোক সব কিছু থাকে যে আমি এগুলো পাবো। তার against এ যে ও promoter লিখে দেবে যে এগুলো দেওয়ার আমি commitment করেছিলাম party কে handover করে দিলাম তুমিও ওখানে হ্যাঁ clear certificate নিয়ে তারপর যখন municipality যাবে তখন tax পারবে মানে ও ই জমিটা পুরো পুরি, পুরো পুরি তোমার নামে হবে মানে flat নামে হবে জমিটা তখন তোমার নামে থাকে না আচ্ছা এটা এটা আমার clear ছিল না জানো তো এটা মানে আমি বুঝতে পারছিলাম না মানে কথা হয়েছে এই জন্যে আমি তোমাকে কারণ তুমি নিয়েছিলে এটা আমার মাথায় ছিল যে তুমি তো flat টা চার পাঁচ বছর হয়ে গেছে না তুমি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দু হাজার তোমার আহ সাতে, সাতে নেওয়া সেটাই ওর জন্য আমি ভাবলাম যে একবার কথা সতেরো নেওয়া তাহলে তো অনেক দিনই হয়ে গেলো প্রায় আট বছরের

ওটাই হচ্ছে সমস্যা মানে কি বলতো আমিও ভাবছিলাম কিন্তু আবার খুব tension ও হয় যে করবো EMI তে তারপরে একটা মাথার মধ্যে খুব একটা headache থাকে যে তুমি যে শোনালে তারপরে আবার এটা শুনে তো মানে আরোই একটা যেন কেমন লাগছে। যদি কিছু problem হতেই পারে কারণ আমাদের তো আর সরকারি চাকরি করি না যে জানি আমাদের তোমার মাসে একটা fresh income আছে সেটা তো নয় আমাদের তো বুঝতেই পারছো private এ job সে ক্ষেত্রে মানে এটা যদি মাসে problem হয়ে যায় যদি হতেই পারে। তাই সেটার মানে সমস্যা। তারপরে তুমি যেটা বললে যে আমার salary র ওপরে মানে আমার যে salary টা আছে তার তার গিয়েই তোমার loan টা sanction হয়। একদম একদম মানে পুরোপুরি নাও হতে পারে ধরো তুমি পাঁচ লাখ টাকার loan নেবে বললে তোমার তিন লাখ sanction হলো তোমাকে কিন্তু দু লাখ টাকা down payment করতে হবে।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

করে দেয় হ্যাঁ bank একটা insurance করে আচ্ছা insurance করে না

এখন phone টোনও যদি কিনতে যাও দেখবে হ্যাঁ monetary করে দিয়েছে এটা কিন্তু ভালো আবার এটা কিন্তু দেখো একটা মানে amount টা যেটা যায় সেটা, হ্যাঁ বুঝতে পারছি ভালো আছে আবার খারাপ দিকও আছে মানে আমি জানি যে insurance টা তোমার actually গাড়ির ক্ষেত্রে একটু সুবিধা হয় গাড়ি চুরি ফুরির ক্ষেত্রে ঠিক আছে। ঠিক আছে Actual কাজ করে জানো তো mainly কাজ করে গাড়ির ওপরেই গাড়িতে ধরো তুমি নিলে গাড়ি কিন্তু টাকা দেবে insurance এ কিন্তু ক্ষেত্রে phone চুরি হয়ে গেলে কি তোমায় আর টাকা দেবে দেয় না। দেখছি হ্যানা ত্যানা করছি ঠিক আছে গুলো করে। একমাত্র ধরো insurance করলে গাড়ির ক্ষেত্রেই করে। হ্যাঁ ধরো গাড়ি তোমার যদি accident হলো তুমি তাহলে তার coverage পাবে। বা কোনো কিছু problem হলো তাহলে coverage পাবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো লাভ, লাভ কিছু আছে এগুলো bank এর তোমার business বলতে পারো এক প্রকার ব্যবসা ছাড়া আর কিছুই নয়। আমার তো মনে হয় ধরো যাদের আহ মানে আলাদা নেওয়ায় ইচ্ছা থাকে সে তো সবারই ইচ্ছে থাকে। একান্ত যদি কারোর মানে খুব অসুবিধা না থাকে আমার তো মনে হয় বেশ কয়েক বছর টাকা জমিয়ে তোমার cash এ কেনা অনেক ভালো মানে যদি খুব সমস্যা না থাকে। যে আমাকে বাড়ি নিতেই হবে এরকম যদি না থাকে যদি এই একটুখানি যদি বা খুব বেশি down payment করে তবে নিতে পারো তুমি ধরো উম fifty percent কি sixty percent down করে আহ down payment করে তারপর নিতে পারো তোমার লাভ আছে কারণ তোমার interest rate তো

এটা তুমি ঠিকই বললে এটা মানে তোমার সাথে কথা বলছি আমি আরো দু একজনের সাথে কথা বললাম। মানে যেহেতু একটা decision নিচ্ছিলাম তাই জন্য একটু আলোচনা করছি এটা নিয়ে এরকম অনেকেই বললো যে তার থেকে তুমি যদি decision নাও তুমি মনে করছো যে তুমি টাকাটা তার থেকে তুমি জমাও যেই টাকাটা তুমি জমাও যেই টাকাটা তুমি EMI তে সেই টাকাটা তুমি মনে করো তুমি ওটা জমিয়ে নাও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

আহ যে গোষ্ঠির loan টোন দেয় না জানো কি না জানি না।

ওদেরও শুনি জানো তো তোমার আহ মানে finance এ তোমার আহ বাড়ি দিচ্ছে। মানে আহ বাড়ি মানে তুমি নিতে পারো home loan তারপরে তুমি যদি কোনো আহ business করতে চাও বা কোনো কিছু তুমি আগাতে চাও তাহলে দেয়।

হ্যাঁ এই গোষ্ঠীর কথা বললে এই গোষ্ঠীতে তো আরো বেশি তোমার এ আছে যদি বা দিতে পারে বাড়িতে এসে এতো অপমান করে মানে আমার নিজের চোখে দেখা মানে

আমাদের পাশের বাড়িতেই ওরকম তোমার ওই গোষ্ঠী বসে ওদের বাড়িতে তো সেখানে তোমার তো আবার মানে নিজের থেকে বেশি অপর জনকে নিয়ে risk মানে এদের যতদূর আমি জানি সাত আটজন মিলে গোষ্ঠী করে ঠিক আছে।

হ্যাঁ হ্যাঁ এটা, এটা আমি শুনেছি এটা ঠিক বললে কারণ আমি আমাদের এই ইদানিং পাশের একটা ঘটনা দেখেছি মানে এরকম ওরা গোষ্ঠী মানে ধরো পনেরো কুড়িজন মিলে একটা গোষ্ঠী করেছে হচ্ছে তোমার এরকম loan নিয়েছে মানে ধরো বেশ আহ প্রথম তুমি যদি অনেক পুরোনো হয়ে যাও বেশ অনেক টাকা করে amount ই দেয় গো পঞ্চাশ হাজার ষাট হাজার মানে যারা ধরো ছোটোখাটো কোনো business করার জন্য নেয় মানে কোনো কাজ করার জন্য। এবার সবাই তো ধরো কাজর ক্ষেত্রে লাগায় না কোনো নিজের personal ক্ষেত্রেও কেউ নিয়ে কাজে লাগায় টাকাটা। এবার কেউ দিতে পারেনি মনে হয় সেই কি নিয়ে কি ঝামেলা মানে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 হ্যাঁ এই জিনিস গুলো হয় গো আমি দেখেছি। আমি বললাম না এই পাশের বাড়িতেই দেখেছি মানে ওদের করছিলো একজন টাকা না দিয়ে অনেক টাকা তুলেছে ঠিক আছে। ওখান থেকে চলে গেছে। মানে সে ভাড়া বাড়িতে থাকতো দিয়ে অন্য কোথাও চলে গেছে টাকা ফাকা না দিয়ে। সে গোষ্ঠীর সে লোকেরা এসে পাড়ায় সে বিশাল ঝামেলা last এ বাকি যারা ছিল তাদের সবার থেকে টাকা নিয়েছে। এটাই এখন কি বলতো মানে আহ finance হওয়াতে অনেকেই ভালো অনেক সুবিধা আছে মানে যেমন তুমি অনেক কিছু করতে পারবে জিনিস তুমি ধরো মানে ঘর, ঘরের কিছু তবে মনে হয় তোমার মানে ছোটোখাটো জিনিস করাই ভালো তুমি যেরকম বললে যে home loan টা তো একটা বড়ো একটা amount থাকে মানে সব চেয়ে বড়ো amount হতে পারে। বড়ো home loan আর যদি তোমার থাকে যে তুমি পড়াশোনার জন্য যদি education loan নাও education loan এর ও একটা amount থাকে সে ক্ষেত্রে এই দুটোই মনে হয় তোমার বড়ো সড়ো একটা loan থাকে। তা তাও education loan এর থেকেও মানে home loan টা ভালো কারণ একটা তুমি যদি ধরো আহ মানে একটা proper তুমি পরিবেশে যদি একটা flat কিনতে চাও মানে জমি বাড়ি যাই হোক flat কিনতে চাও তাহলে আজকে যদি ধরো two BHK বা three BHK কেনো মানে মোটামুটি তো কুড়ি লাখ তো তোমায় ধরেই রাখতে হবে।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

এটাও তো এক রকমের finance ঠিক আছে নিজের ভাই তোমার মাসতুতো ভাই loan নিয়ে পড়াশোনা করছে education loan এ কি হয় ধরো নিয়েছো তুমি করার মানে যেগুলো বাইরে উঁচু class এ হয় কি বা আহ doctor ই তে কি হয় ধরো তুমি তিন বছরের জন্যে Loan নিয়েছো তো তুমি তিন বছর পড়ার পর যখন চাকরি পাবে তোমায় একটা timing দেওয়া হয় যে চাকরি পাওয়ার পর তারপর তুমি শোধ করবে কিন্তু ক্ষেত্রে আমার ভাই নিয়ে nursing পড়ছে ভাই ভাইয়ের বউ দুজনেই থেকে loan নিয়েছে মানে approved হয়ে আমার bank এ টাকা ঢুকেছে পরের মাস থেকেই ওদের interest গোনা শুরু হয়ে গেছে। কেন এটা কেন? এটা তো আমি শুনিনি কারণ আমি একটা দেখো একটা সাধারণ যেটা আমি জানি এবার জানি না তুমি তোমার যেহেতু ভাই নিয়েছে বললে তুমি হয়তো জানবে ব্যাপারটা। কিন্তু আমার জানা নেই কিন্তু আমি শুনেছিলাম ধরো আহ যদি তোমার আহ Education loan নেওয়া হয় education loan এর তোমার আহ interest থাকে ধরো তুমি যখন পড়াশোনা করছো যে কবছরের course থাকে তারপরে তুমি যখন job পাবে তখন থেকে তো তোমার আহ শোধ করা start হয় মনে হয়।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 তার তোমাকে interest গুনতে হচ্ছে তুমি যতদিন না আসল দেবে তোমায় interest দিয়ে যেতে হচ্ছে। মানে আজকে আমাদের পরিস্থিতি কোথায়?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 পড়াশোনা করবে বলে loan টা নিয়েছে সে তো আর করছে না যে তোমার interest সে গুনবে। তাহলে কি করে এটা তাহলে তোমার আহ নিয়ে তোমার বের করে কি লাভ হলো? তাহলে তো লাভ কিছু নেই।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

একদমই তাই কি করছে তার family র লোক এখন interest গুনছে কিছু তো করার নেই loan নিয়ে পড়াশোনায় ঢুকে গেছে এখন তো back করে

উম আমি যতদূর জানি

শুধু interest মানে interest গুনছে এবার তো আসল তো পরে আছে বাদ দাও।

আসল তো পরেই আছে এটা তো interest গুনছে শুধু মানে কি বলবে বলো তাহলে মানুষ বলে যে তোমার এই সুবিধা আছে ওই সুবিধা আছে কিছুই নেই actually সত্যি কথা বলতে মানে যেহেতু আমাদের আমাদের হচ্ছে সমস্যা হয়ে যায় আমরা সাধারণ মানুষই মরি সব কিছুতে।

হ্যাঁ নিয়ে কি হচ্ছে by chance যদি একমাস তোমার EMI দিতে একদিন দেরি হয় bank company থেকে তোমার lock করিয়ে দিচ্ছে phone, phone তুমি আর use করতে পারবে না। এ বাবা এটা তো জানা ছিল না গো কারণ আমার আমি phone ভাবো সেই অনেক দিন নিয়েছি কিন্তু bajaj এর card আছে bajaj এর card নিয়েই নিয়েছিলাম। হ্যাঁ এটা নতুন system হয়েছে। আমারই একটা বন্ধুর দেখলাম এসে দেখাচ্ছে দেখ না phone টা lock হয়ে গিয়েছে যেহেতু phone এর ID আছে দেখ না phone টা lock হয়ে গেছে কেন? আমি বলছি কি আমি না এ করতে পেরে আমার আবার একটা যে senior বন্ধু ছিল তাকে কারণ কেন হয়েছে বলতো এটা এরকম? বলছে আরে এটা এখন নতুন system হয়ে গেছে company র সাথে finance company direct tie up করা থাকে।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 Company finance company কে দেখাবে তবে গিয়ে তিন চারদিন পর ওর lock খুলবে মানে একটা মানুষের phone টা কতটা vital তার phone টোন lock করে দিচ্ছে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো কেন কি বলতো একটা তোমার যে নতুন একটা handset এ দেখছিলাম যদি তুমি ধরো EMI তে নাও তার কারণ আহ আহ finance তুমি নাও তাহলে তোমার আহ এটা

যে finance থেকে lock করে দেওয়া হচ্ছে। করতে পারছে না। ধরো হ্যাঁ এটা আমি শুনেছি এটা আর একটা কোন phone এ মানে মনে করতে পারছি না phone টা কোন company র কিন্তু তোমার এটা আমি এটা আমিও শুনেছি মানে আমার একটা বন্ধুর কাছ থেকেই শোনা যে এই problem টা হয়েছে মানে finance থেকে lock করে দেওয়া হয়েছে।

Finance দেওয়ার তো দরকারই নেই। তুমি একটা finance দিচ্ছ যাতে সাধারণ মানুষ কিনতে না পারে তুমি তোমার sell করে নিজে লাভবান হয়ে যাচ্ছ নিজে তো সাধারণ মানুষ সমস্যায় পড়ছে সে phone এর দিক থেকে বলো গাড়ির দিক থেকে বলো তোমার দিক থেকে বলো education যে কোনো দিক থেকে finance এর অবস্থা মানে এরকম করে রেখেছে। তাহলে তোমার আমি তো মনে করবো তাহলে তোমার cash টাকা কেনাটাই এখন সব থেকে মানে better সম্ভব নয় না cash এ কেনা তার জন্যই বাধ্য হয়ে আর তার থেকেও এই finance company গুলোও কেমন বদমাস তোমাকে কতরকম প্রলোভন দেখায় মানে ধরো এই যে offer গুলো আসছে তেইশ এ january ছাব্বিশ এ january পনোরই august এগুলোয় বলবে বা বিশ্বকাপ zero down payment, zero down payment দিয়ে টিভি কেনাবে zero down payment দিয়ে তোমায় বলবে কোনো টাকা দিতে হবে না আর EMI চালু হবে তখন লোকের হাত EMI দেবো কি করে? মানে মানুষের তো ধরো তার একটা চাহিদা তো আছে বা দরকার আছে সাথে তো এখন টাকা দিতে হচ্ছে না আমি কিনি আমার এখন দরকারটা আছে পূরণ করে নিই। ও বাবা পরের মাস থেকে EMI চালু হয় তখন দেখায় ভুলভাল আসছে ভুলভাল টাকা কাটছে তখন তারা দিতে পারে না তখন তাদের সাথে এই problem গুলো হয় Problem গুলো হয়। সত্যি তুমি ভাবো তাহলে তো দরকারই নেই না না বাবা ঠিকই বলেছো মানে এই headache না নেওয়াই ভালো কারো রাতের ঘুম চলে যাওয়া সত্যি তাই গো

মানে তার জন্য হয়তো আমরা maximum টা আমরা দায়ী তার জন্যই তো finance company গুলো আজকে এরকম সুযোগ পেয়েছে ঠিক আছে। আমরা যদি নিজেরদের মানে এই লোভ গুলো সংবহন করতাম আগেও ছিল, আগে তো ছিল না বলো তারা কি চলতো না ঠিকই চলতো।

একটা phone আছে চলছে, চলে যাচ্ছে কিন্তু তারপরে আমরা মনে করি না না আর একটা phone নেবো একটু দামি তার camera ভালো হবে একটু quality হবে। ওটা চলছে না কিন্তু আগের phone টা দিয়ে হয়ে যাচ্ছিলো কিন্তু তাও আমরা কিনবো তারপরে ধরো এখন মনে হবে না আমি একটু status maintain করতে গিয়ে আমি একটু আহ একটা গাড়ি কিনতে হবে আমার এখন তো four wheeler two wheeler সব মানে আমার কিনতেই হবে মানে এই একটা ব্যাপার তো হয়ে গেছে

Company গুলো আরো সুযোগ পাচ্ছে। হ্যাঁ আমরা আমরা দেখেছি দেখো আমাদের মানে বাবাকে যখন দেখেছি যে আমার বাবার সরকারি চাকরি করতো তারাও কিন্তু এতো fascination তাদের মধ্যে ছিল না। তারা ভাবতো যা আছে এটা দিয়ে চলছে তো চলুক যখন থাকবে না তারপরে কেনা যাবে আবার। কিন্তু আমরা তো সেটা ভাবি না আমরা ভাবি মানে আছে তো তার সত্ত্বেও আর একটু ভালো যদি কেনা যায়।

মানে ওটা দিয়ে চলে যাবে কিন্তু সেটার জন্য তো আমরা wait করি না। যে ঠিক আছে চলো যেটা দিয়ে চলছে থাক চলুক পরে

একদম সেই এ নিয়েই company গুলো বলছে না এখন কোনো EMI দিতে হবে না তুমি কেনো পরের মাস থেকে তোমার দেখে নিচ্ছি আমি, আমি সব তো তুলে নেবোই হ্যাঁ এটাই হয়েছে সমস্যাটা। ঠিকই বলেছো বাবা কথা বলে ভালোই হলো বেকার এই আহ মানে headache না নেওয়াই ভালো। আসলে কি বলতো ভাবছিলাম আমি যে একটা আমাদের মানে আমার flat টা তো ছোটো তাই একটু একটু বড়োর কথা ভাবছিলাম। তাই যদি ভাবছিলাম যে finance এ নিতে পারি তা কিন্তু তুমি যেটা শোনালে এটা ঠিকই বলেছো আমি দু একজনের সাথে আলোচনা করেছি তারাও এটাই বললো যে না এই আছে। বেকার headache নিয়ে তারপর আজকে Job আছে কাল নাও থাকতে পারে তারপরে এটা extra headache হয়ে যাবে। যাক গে ভালোই হলো অনেক দিন বাদে কথা হলো আর এমনি শরীর ভালো আছে তো তোমার?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

হ্যাঁ রাখো Hello Hellosudip দা হ্যাঁ বলো কি করছো ভাই phone টোন করো না তোমার ব্যাপারস্যাপার এখন কি বুঝতে পারছিনা তো কী কাজেমাজে ব্যস্ত নাকি আবার নাগো কাজে সেরকম ব্যস্ত নাই মানে সময় পাই না আর সেরকম main খবর বলো কী রকম বা কেমন আছো হ্যাঁ ভা খবর বলতে ভালই আছি তুমি কেমন আছো বলো আমার চলে যাচ্ছে মোটামুটি বেশ ভালই আছি সে রকম যে বাড়ির সব ভালো তো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো কাকু কাকিমা সবাই ভালো আছেতো হ্যাঁ ওরা সবাই ভালো আছে আগের বার যখন ফোন করেছিলে তখন বললাম আজকে phone করেছিলে ওরা বলল যে কই আমাদের বললি না কথা বলতাম আসলে আমি কথা বলব ভাবছিলাম but কি করবো বলতো আমি বাড়িতে থাকি না বেশিরভাগ তাই না তাই জন্য আর কি কথা বলা হয়না

হ্যাঁ কাজকর্ম বলতে তোমাকে বললাম না ঐ যে এর চাষটা করব ওই তোমার আপেল চাষটা করব এই sorry মৌসুমী চাষটা করবো তো ওটাই করছিলাম আর কি তার মধ্যে আবার একটা মানে উম বুদ্ধি এলো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 ও জমি কিনেছে তো বেশ ভালো তো নিয়ে আবার কি কাজ করবে ভাবছ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 তাই ভাবছি এ বার ওই চাষ গুলো করবো আমি করব না বা লোক থাকবে আর কি সেটা দেখাশোনার জন্য বা কীভাবে কি করতে হয় তো আমি ধরো টাকা পয়সা দেবো খালি চাষটা করব দেখবো যদি profit আসে তো ভালো আর যদিনা profit আসে তো পরেরবার আর করবো না ধান চাষ করতে তো যদি একটা লোক রাখি মানে তুমি যদি একটা লোক রাখো তাহলে তোমাকে আর কী বলব মানে তুমি কি একবারের সময় পাও না এ রকম জমি দেখার মতো সময় পাই না বলতে দেখো আমি তো রবিবার ছাড়া ছুটি পাই না তাই না আর ওখানে তো সারাদিন সকাল থেকে কাজ তার জন্য আর কি বললাম আমি কেন আমি কি খারাপ বললাম না কি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

তাহলে ও টাকাও কিন্তু মানে কম নেবে না টাকাটা বেশি নেবে তো নেবে তারপর যদি ধানের পর যদি তুমি যখন ধানটা ঝাড়াই করবে তখন ফসল তুমি তুলবে তখন কিন্তু ও ফসল টাও মানে অনেকটা নেবে

ও মানে ও নেবে বলে কোনও ব্যাপার নেই মানে আমি তার সঙ্গে কথা বলেছি তো ওর আর কি বলছে ঠিক আছে মানে per day একটা average করে যতদিন থাকবে একটা average করে টাকা নেবে এরকম মানে লাভের দিক থেকে কিংবা কোনও দিক থেকে এরকম কোনও ব্যাপার নয় নেব না বলেছে হম আমি বলছি কি তুমি মানে ওরকম করে রেখো না মানে তোমাকে আমি মানে কেন ধান চাষ করতে গেলে প্রথমে কী দরকার তোমার জমি~ জমিটা আছে

আচ্ছা আচ্ছা ওটা থেকে আমি profit টাই নেই .

হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই বলো তোমার জানা আছে তো অবশ্যই বলো আমি শুনি তো ধরো যেদিন তুমি চাষ করবে তাহলে কি হয় যারা মানে চাষ দেয় tractor এ তাদেরকে তুমি দেখিয়ে দিলে যে এই জমিটা আমার তুমি চাষ দিয়ে দিলে তুমি টাকা ওকে দিয়ে দেবে তো কী হল দেখো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 ও আচ্ছা আচ্ছা মানে টাকাটা তাহলে আমার মানে জমিতে লাভ তো হবেই না। মানে আমার টাকাটা বেশি খরচা হয়ে যাবে তাই না হ্যাঁ টাকাটা খরচা হয়ে যাবে আবার তুমি যদি লোকটাকে না রেখে তুমি যদি মানে শুধু ওকে একটা সময় যে কোনো একটা সময় বের করে বা রোববার এর দিনটা তুমি ছুটি থাকে বলছ

জলের ব্যাপারটা তো আমি বলি তো জলে যদি মাঠে যে মাঠ জমিটা তুমি কিনেছো অবশ্যই সেই মাঠে বা জমিতে তোমার আশেপাশে তো deep আছেই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 হ্যাঁ তো ঐ deep ওলা কে তুমি যদি বলো যে এই জমিতে যেমন মানে যখন জ~ জল দরকার তখন তুমি জলটা দিয়ে দিও তো deep ওলা রাই কিন্তু জলটা দিয়ে দেয় তাহলে এখানে লোক রাখার দরকার নেই